শার্ট আর একটি প্যান্ট জিন্সের এর পড়া রয়েছে আর--

এখানে একটি এয়ারপোর্টে দৃশ্য দেখা যাচ্ছে যার সামনে একটি প্লেন দাঁড়িয়ে আছে একটি সবুজ মাঠ--

এখানে একটি জিম সেন্টার দেখা যাচ্ছে। যেখানে দুটি রানিংয়ের জন্য মেশিন রয়েছে। পেছনদিকে একটি ছেলে হাতে গ্লাভস পরে--

প্রচুর লাইট এবং একটি জানলা এখানে দেখা যাচ্ছে আর একটি জায়গায় একটি গদির মতন করা রয়েছে যেখানে হাত রাখার জায়গা ও করা আছে।

বাউন্ডারি গুলি স্টিল -এর করা রয়েছে এবং অনেকগুলো সিঁড়ি পার করে সে নদীতে নামার জন্য জায়গা করা রয়েছে এবং সিঁড়ির ধার গুলিতেও--

কিছু স্টিলের শেড এবং সিলিং এ প্রচুর লাইট লাগানো রয়েছে আর কিছু ব্যানার আছে।

প্রত্যেকে শাল সোয়েটার টুপি নিয়ে দাঁড়িয়ে রয়েছে লাইন -এ ওইখানে একটা শীতের সকালের দৃশ্য কে দেখানো হয়েছে এখানে একটি মাঠ দেখা যাচ্ছে।

এখানে সার্ভার স্পোর্স বলে একটি দোকান দেখা যাচ্ছে যেখানে--

এখানে কিছু বস্তা দেখা যাচ্ছে আর ভেতরে দোকানে সিলিং এ দুটি এল.ই.ডি. লাইট দেখা যাচ্ছে আর এখানে আরো প্রচুর রকমের জিনিস দেখা যাচ্ছে কিছু জিনিস এখানে--

আর এখানে সামনে একটা সাইকেল রয়েছে কিছু সিঁড়ি রয়েছে আর সাইড এ ষ্টীল এর গ্রিল করা রয়েছে। মন্দিরটি খুব সুন্দর ভাবে ডিজাইন রয়েছে। -

এখানে একটি জিমের এর ভিতরের দৃশ্য কে দেখানো হয়েছে যেখানে একটি এ.সি. রয়েছে একটু সবুজ লাইট এবং একটি নীল লাইট --

এখানে পুশ আপ করা এবং প্রচুর জিনিস এখানে রয়েছে আর একটি মেয়েকে দেখা যাচ্ছে।

তার কিছু জানলে রাখা যাচ্ছে যেগুলোতে পড়বে এবং একটি দরজা দেখা যাচ্ছে লোহার গ্রিল -এর কালো রংএর--

এখানে একটি বাড়ি গিয়ে দেখা যাচ্ছে যেটি ঢালাই হচ্ছে এবং এখানে প্রচুর কর্মচারী রয়েছে রাজমিস্ত্রি রয়েছে যারা।

ঘন গাছ রয়েছে কিছু হালকা ডালপালা যুক্ত গাছ রয়েছে এখানে একটি নীল সাদা রঙের বাইক দেখা যাচ্ছে এবং--

দরজা দেখা যাচ্ছে যেটির উপর টি স্তুপ এর মতন করে কাটা রয়েছে এবং একদম উপর থেকে একটি জালানার মতন দেখা যাচ্ছে এবং এখানে এ--

এরকম যাবতীয় জিনিস রয়েছে এবং এখানে অনেকগুলি লাইট রয়েছে আর অনেক মানুষের ভিড় এখানে আছে ।

এখানে রাধাকৃষ্ণের একটি খুব সুন্দর মূর্তিকে দেখানো হয়েছে যে মূর্তিটি হলুদ অরেঞ্জ কিছু খৈরী রঙের--

গ্যান্দা আরো বিভিন্ন ধরনের হলুদ অরেঞ্জ উউ বেগুনি এসব রঙের ফুল দিয়ে--

এখানে একটি নদীকে দেখানো হয়েছে যেখানে প্রচুর মানুষজন চান করছে নদীতে--

এখানে একটি গরু কে দেখা যাচ্ছে যার শিঙ গুলি অতটাও খাড়া নয় এবং গরুরটিকে বাধা রয়েছে এবং গরুটি একটি জায়গায়--

এবং মাছের দোকানে কিছু বালতি বটি এবং পেছনদিকে কিছু--

এখানে একটি স্টেশন -কে দেখানো হয়েছে যেখানে ইন্ডিয়ান রেলওয়ে বলে একটি ট্রেনের গাঁয়ে লেখা রয়েছে এবং ট্রেনটি এখানে--

তোয়ালে মতন কাপড় গায়ে দিয়ে রয়েছে একটি সাদা রঙের টি-শার্ট পরা ছেলে সে তার চুল দাড়ি গুলি সেফ --

অফ করে দিচ্ছে আর একটি টিউব লাইট লাগানো রয়েছে সামনে একটি মিরর রয়েছে আর তার পাশে আরেকটি চেয়ার ও দেখা যাচ্ছে আশেপাশে কিছু প্রোডাক্ট আছে--